আর নিচেও বহুত সারা সামান আছে আর গাড়িও আ--

আর ইহা পর কার টো আছে।

এই তো এগো গেট বটে যে কি গেট -টার উপরে একটা পোস্টার লাগা আছে-এ।

ইটা বহুত বড়ো জাহাজ বটে।

আর এধারে বহুত সারা কুর্সি আছে।

এই তো একবার সরস্বতী মায়ের --

আজ সাইড -এ বহুত সারা লোকও আছে।